এখানে সুন্দর একটি বাড়ি দেখা যাচ্ছে।

পুলের মধ্যে দুজন লোক স্নান করছে।

পাহাড়টির নীচে একটি পাহাড়ি নদী দেখা যাচ্ছে।

আর তিনটি রাস্তা ফাঁকা স্টেশনটির মধ্যে দুটি বাইক দাঁড়িয়ে আছে।

পাশে একটি দেয়াল রয়েছে দেয়ালের পেছন দিয়ে অনেকগুলি গাছপালা দেখা যাচ্ছে।

কুলের সামনে মাঠে একটি বড়ো গাছ রয়েছে।

এখানে বড় একটি রাস্তা দেখতে পাচ্ছি।

বাইরে একটি লাল টুল -এর ওপরে সাদা বালটি রাখা আছে।

সামনে রাস্তায় একটি পেট্রোল -এর গাড়ি আর দুটো ট্রাক রাখা রয়েছে।

সামনে একটি বড় আয়না রাখা আছে।

ওপরে সিলিংয়ে একটি সিলিং ফ্যান ঝুলছে দেখতে পাচ্ছি।